নমস্কার! পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা তথ্য নির্বাচিত করেছি এবং তা সফলভাবে পৃষ্ঠায় প্রদর্শন করেছি
এখানে এই পৃষ্ঠায় ফেরত গেলে দেখতে পারি যে সবকিছু ঠিক কাজ করছে
আমাদের সকল তথ্য এখানে আমাদের কাছে আছে
পরবর্তী জিনিস শিখব যে কিভাবে কোথাও বলি যে ব্যবহারকারী নিজেদের তথ্য লিখে বর্ণন করতে পারেন
এটি করার জন্য আমি connect include ছাড়া পৃষ্ঠার সকল কোড মুছে ফেলবো
ডাটাবেসের সাথে যুক্ত না হলে এটি কাজ করবে না
এটি জানার জন্য অনেক কিছু এবং অন্যান্য জিনিস আছে
আমি firstname lastname জন্মতিথি এবং gender নয়তো male বা female রাখবো
এখানে নীচে আমি একটি ফর্ম তৈরী করব
এটি html ফর্ম হওয়ায় ট্যাগ শুরু এবং শেষ করা প্রয়োজন
আমাদের action mysql dot php হবে এবং আমাদের method post হবে
এখানে আমরা একটি ফর্ম বানাবো যেখানে ব্যবহারকারী একটি নাম প্রদর্শন করতে পারে
নামের জন্য আমরা surname ব্যবহার করব
আপনি কোনো একটি ব্যবহার করতে পারেন উদাহরণস্বরূপ খোঁজার জন্য জন্মতিথি বা লিঙ্গ
এটি আপনার ইচ্ছে আপনি খোঁজার জন্য ২টি ক্ষেত্রও ব্যবহার করতে পারেন
এখন আমি ২টি ক্ষেত্র ব্যবহার করা দেখাবো যাতে আপনি জানেন যে এটি খুব জটিল নয় বরং সহজ
আমি এখানে firstname লিখব এবং text এর মত input বাক্স বানাবো এবং এর name firstname হবে
আমরা এখানে একটি বিভাজক বানাবো এবং lastname লিখব
এরপর আমরা আরেকটি ইনপুট বাক্স আগের রেখা কপি এবং এখানে পেস্ট করে বানাবো
সুতরাং এই রেখা ঠিক একই আছে কিন্তু firstname এর স্থানে আমরা lastname লিখছি
আমরা input type equal submit লিখব এবং এর value হবে get data
তাই আমরা firstname এবং lastname এবং submit বাটন নিয়েছি
এটি refresh করলে আমরা firstname এবং lastname দেখতে পারি
আমি এখন এটি মুছে দেবো এবং এরজন্য submit বাটন টেপা হয়েছে কিনা যাচাই করব
এটি করার জন্য প্রথমে submit বাটনকে নাম দেবো submit
তারপর আমি if স্টেটমেন্টে লিখব if dollar underscore post submit
submit button টেপা হলে block শুরু করুন
এই code block নিষ্পাদিত করতে হবে এবং block যেখানে চাই ওখানে শেষ করি
এটি এই তরঙ্গায়িত বন্ধনীর পরে আছে কারণ এটি while স্টেটমেন্টের একটি অংশ
বাস্তবে এইজন্য আমাদের while স্টেটমেন্টের দরকার নেই কিন্তু তবুও এর জন্য আমি এটি রাখবো
আমি এখন grab post data এবং dollar firstname লিখব
সুতরাং এটি হল dollar underscore post firstname এবং তারপর আমি lastname লিখব
আমি firstname কপি ও পেস্ট করে lastname এ বদলে দেবো
সুতরাং আমরা firstname এবং lastname পেয়ে গেছি
আমি echo এবং তারপর এই বার্তা record for firstname লিখব অন্যভাবে এই মুহুর্তে এটি করছি না
আমি এখানে সোজা আমাদের কোয়েরীতে যাবো
আপনার যদি মনে থাকে আমি বর্ণন করেছি যে আপনি যে তথ্য বিশিষ্টভাবে চান তা বলতে পারেন
এইজন্য আমি select star from people where firstame equals alex and lastname equals garret লিখব
আমি এটি এই কোয়েরীর ভিতরে যেখানে নির্বাচন করছি তা দেখাইনি
আমি এটি আপডেটে দেখিয়েছি যেখানে আপডেট করতে পারি where the firstname equals alex and the lastname equals garret
এখন টেবিল থেকে যা চাই তা নির্বাচন করব এবং বলবো যে সবকিছু নির্বাচন করুন যেখানে firstname alex থেকে lastname garret আছে
আমরা যদি ডাটাবেস দেখি firstname খুঁজে alex এর সাথে মেলাচ্ছি ও সারনেম খুঁজে garret এর সাথে মেলাচ্ছি
আমরা এখানে তথ্যের সম্পূর্ণ সারি নির্বাচন করছি যা গোলাপী রং দ্বারা চিনহাঙ্কিত এবং এখান থেকে সম্পূর্ণ তথ্য নির্বাচন করছি
জন্মতিথি থেকে gender id থেকে firstname এবং lastname পর্যন্ত
আমরা বুঝে গেছি যে এটি এইসময় শুধুমাত্র একটি রেকর্ড নির্বাচন করবে তাই id দ্বারা অর্ডার করার দরকার নেই
কিন্তু তবুও এটিকে এইভাবেই রাখবো কারণ এখানে কেবল একটি রেকর্ড আছে
অর্ডার করা কোনো বিষয় নয় তাই একে এইভাবে ছাড়তে পারি
আমরা লুপ চালাচ্ছি তথ্যের প্রতিটি অংশ নির্বাচন করছি এবং male কে male এ এবং female কে female এ বদলাচ্ছি
আমরা এই কোয়েরী ভিত্তিক তথ্য ইকো করছি কারণ এই তথ্য ভিত্তিক কোয়েরী আমার ফার্স্টনেম এবং সারনেমের জন্য বিশিষ্ট
আমরা এখানে প্রাপ্ত firstname এবং lastname ইকো করতে যাচ্ছি যা আমার first এবং lastname কিন্তু এখানে উপস্থিত alex কে firstname এ বদলে
এখন এটি পুনরাবৃত্তি এটি ডবল ভ্যারিয়েবল
আমাদের কাছে firstname আছে এবং এখানে এমনিই আছে আমি একে firstname underscore form এবং lastname underscore form নাম দেবো
যেখানে firstname এটির সমান পোস্ট করা হয়েছে সেখান থেকে নির্বাচন করব এবং lastname যা lastname form এর সমান পোস্ট করেছি
এটি সেই তথ্য যা ফর্ম থেকে আসে
আমি যদি html ফর্ম এ alex garret লিখি এবং জমা করি তাহলে এটি alex এর সমান এবং এটি garret এর সমান হবে
কোয়েরী শুধুমাত্র একটি উত্তর দেবে কারণ এইসময় alex garret নামক একটিই মানুষ আছে
এটি alex garret এর জন্য সব তথ্য নিয়ে male বা female এর জন্য যাচাই করে এই বিশেষ বার্তা ইকো করবে
সুতরাং আমি যদি এখানে আসি এবং রিফ্রেশ করি এখানে কিছুই নেই কারণ কোনো তথ্য এই ফর্ম ভ্যারিয়েবলে দেওয়া হইনি
চলুন আপনাকে দেখাই এটি খালি তাই people থেকে star এই শর্তে নির্বাচন করছি যে where the times equals to nothing and the lastname equals to nothing
এটি এইসময় কোনো তথ্য দেয়নি কারণ আমরা firstname এবং lastname এ আসল মানুষের নাম পেয়েছি
যাইহোক আমি এখন সম্পূর্ণরূপে ক্রমরহিত নাম লিখব
চলুন david green লিখি এবং গেট তথ্য টিপি এবং কিছুই হয়নি ঠিক আছে
যদি শেষে আমাদের কাছে একটি এরর বার্তা থাকে এটি হল এখানে লিখিত কোয়েরী আমি লিখতে পারি or die mysql error
আমি এখানে ফেরত যাই david green লিখি এবং গেট তথ্য টিপি আমরা কোনো এরর পাইনি
এটি এইজন্য কারণ sql কোডের গঠন সঠিক এবং তাই কোনো এরর পাইনি
আমি শুধু এটি যাচাই করছিলাম
চলুন একটি নাম অনুমান করি যা ডাটাবেসে আছে
alex garret লিখি এবং get data তে টিপি
আমরা এখানে দেখাচ্ছি alex garret was born blah blah blah and is male
dale garrett লিখি এবং get data তে টিপি এবং আমরা ডাটাবেস থেকে এই তথ্য পেয়েছি
সুতরাং আপনি দেখতে পারেন যে তথ্যতে ফর্ম সম্মিলিত করার জন্য এটি খুবই দরকারী
আমি এখানে শেষ করে পরবর্তী অংশে যাবো যেখানে এই পদ্ধতি ব্যবহার করে কিভাবে রেকর্ড আপডেট করে তা বলবো
আপনাদের অনেকে এটি নিজে করতে সক্ষম হয়েছেন তবুও এই দরকারী জিনিস সম্পর্কে বলবো
শীঘ্রই দেখা হবে আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি ধন্যবাদ